মসজিদটি হলুদ এবং অরেঞ্জ রং দিয়ে সুন্দর ডিসাইন করা।

রাস্তার দুধারে অনকে গাছ পালা বন দেখা যাচ্ছে।

এবং এইটি পিছন দিকে আয়নায় রয়েছে।

ছবিতে আমরা এক-টি রুম দেখতে পারছি।

জিম -র ছাদের রং সাদা এবং দেয়াল টি সবুজ রং এর।

পিছনে একটি ব্রিজের মতন কিছু চলে গেছে দেখা যাচ্ছে।

এবং দু ধারে ছোট ছোট দুটো লোহার গেট দেখা যাচ্ছে ।

বেশ কিছু বাসন পত্তর এবং--

ওই ক্রশ আলা বাড়িটির বাঁদিকে একটি সাদা রং এর বড়ো বিল্ডিং ও দেখা যা--

এটি সম্ববত কোনো সালুন -এর ভিতরের অংশ। তাই সালুন এর সরঞ্জাম রাখা রয়েছে।

এবং গাছ এ কিছু ফল ও ফুটেছে দেখা যাচ্ছে।

ছবিতে আমরা একটি-ই সুন্দর জায়গা দেখতে পারছি।

ছবিতে আমি অনকে বড় একটি-ই হল ঘর টাইপের দেখতে পারছি।